লিব্রিঅফিস ড্র তে বস্তু নিয়ে মৌলিক কাজ করা সম্পর্কিত এই কথ্য টিউটোরিয়াল এ আপনাদের স্বাগত
এই টিউটোরিয়ালটি তে আপনি শিখবেন বস্তু কাট কপি পেস্ট করা
হাতল গুলি ব্যবহার করে বস্তুর আকার পরিবর্তন করা
বস্তুগুলি সুসজ্জিত করা
বস্তু দলবদ্ধ এবং দল মুক্ত করা
একটি দলের প্রতিটি বস্তু সম্পাদন করা
একটি দলের মধ্যে বস্তু সরান
এখানে আমরা উবুন্টু লিনাক্স সংস্করণ ১০০৪ এবং লিব্রিঅফিস সংকলন সংস্করণ ৩৩৪ ব্যবহার করছি
ডেস্কটপ এ সংরক্ষিত ওয়াটারসাইকেল ফাইলটি খোলা যাক
এখন এই ছবিতে আরো তিনটি মেঘ কপি এবং পেস্ট করুন
প্রথম মেঘ নির্বাচন করুন তারপর কনটেক্সট মেনু দেখতে ডান ক্লিক করুন এবং কপি ক্লিক করুন
তারপর কার্সারটি পৃষ্ঠায় রাখুন কনটেক্সট মেনুর জন্য আবার ডান ক্লিক করুন এবং পাস্তে ক্লিক করুন
কিন্তু আমরা কেবল একটিমাত্র মেঘ দেখতে পাচ্ছি160
যে মেঘটি আমরা কপি এবং পেস্ট করেছি সেটি কোথায়160
কপি করা মেঘ আসলে মূল মেঘ এর উপরেই যুক্ত হয়ে গেছে160
এই মেঘটি নির্বাচন করে বাঁদিকে সরিয়ে নিয়ে যাওয়া যাক
একই পদ্ধতিতে আরো একটি মেঘ তৈরি করা যাক
মেঘ নির্বাচন করে কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন এবং কপি ক্লিক করুন
আবার কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন এবং পাস্তে ক্লিক করুন
এখন কপি করা মেঘটি নির্বাচন করে বাঁদিকে সরান
আমরা বস্তুর কপি তৈরী করার জন্য কিছু শর্ট কাট ব্যবহার করতে পারি
CTRL C একটা বস্তু কপি করে
Ctrl V একটি বস্তু পেস্ট করে
Ctrl X একটি বস্তু কাট দেয়
মেঘ নির্বাচন করুন এবং CTRL ও C কী দুটি একসাথে টিপুন
মেঘটি কপি করা হয়েছে
পেস্ট করার জন্য Ctrl ও V কী দুটি একসঙ্গে টিপুন
এখন মেঘটি নির্বাচন করে পছন্দসই অবস্থানে স্থানান্তরিত করুন
এই টিউটোরিয়ালটি সাময়িকভাবে থামান এবং এই অনুশীলনীটি সম্পূর্ণ করুন
আপনার ড্র ফাইল এ দুটি পৃষ্ঠা যুক্ত করুন
প্রথম পৃষ্ঠায় দুটি বস্তু আঁকুন
প্রথম পাতা থেকে দ্বিতীয় পাতাতে একটি বস্তু কপি করুন
দেখুন কোথায় প্রতিলিপি করা বস্তুটি স্থাপিত হয়েছে
একটি বস্তু কাট করে পেস্ট করুন
আপনি এই কাজের জন্য শর্ট কাট কী ব্যবহার করতে পারেন
পরীক্ষা করুন আপনি যখন বস্তুটি কাট করলেন সেটির একটি কপি তৈরী হয় কি না
এবার এই মেঘের আকার হ্রাস করুন
তাহলে প্রথমে এটি নির্বাচন করুন
এখন হাতলগুলি দেখা যাচ্ছে
এরপর কার্সারটি কোনো একটি হাতল এর উপর স্থাপন করুন যতক্ষণ না তীরমুখ গুলি দৃশ্যমান হচ্ছে
এখন মাউসের বাম বোতাম ধরে রাখুন এবং মেঘ ছোট করার জন্য তীর ভিতরের দিকে টেনে আনুন
মেঘটি বড় করার জন্য তীর কে বাইরের দিকে টানুন
এই তীর কে আরও বড় করার জন্য প্রথমে তা নির্বাচন করুন
এখন কার্সারটি কোনো একটি হাতল এর উপর আনুন
একটি বর্গক্ষেত্র সহ একটি ছোট স্বচ্ছ তীর কার্সার এর প্রান্তে নীচে প্রদর্শিত হবে
এখন কীবোর্ডের শিফ্ট কী টিপুন মাউসের বাম বোতাম টিপুন এবং তীর এর হাতল ব্যবহার করে এটি নিচে টানুন
যদি Shift কী টেপেন তাহলে আপনি অনেক সহজে বস্তুর পুনঃ মাপ করতে পারবেন
একটি বস্তুর হ্যান্ডলগুলি ব্যবহার করে আকার পরিবর্তন করাকে বলা হয় ডাইনামিক রেসাইজিং এর অর্থ হল এখানে আমরা সঠিক পরিমাপ ব্যবহার করি না
আমরা পরবর্তী টিউটোরিয়াল এ সঠিক পরিমাপ ব্যবহার বস্তুর আকার পরিবর্তন করতে শিখব
অনুরূপ পদ্ধতিতে একটি আয়তক্ষেত্রের প্রস্থ বৃদ্ধি করা যাক
আয়তক্ষেত্রটি নির্বাচন করুন কীবোর্ডের Shift কী টিপুন এবং সেটি উপরের দিকে টানুন
ড্র উইন্ডোর নীচের দিকে স্ট্যাটাস বার এ দেখুন
লক্ষ্য করুন আমরা যখন আয়তক্ষেত্রের আকার পরিবর্তন করি সেটির মাত্রা পরিবর্তিত হয়
স্ট্যাটাস বার এ বস্তুর অবস্থান এবং মাত্রার পরিবর্তন দেখায়
এখন এখানে যেমন দেখানো আছে মেঘগুলি এবং সূর্য সেরকম সাজিয়ে নেওয়া যাক
মেঘগুলিকে সনাক্ত করার জন্য বাম থেকে ডানে তাদের সংখ্যা ১ ২ ৩ ৪ করা যাক
সংখ্যাগুলি যোগ করার জন্য এই মেঘ এ ডবল ক্লিক করুন এবং লিখুন ১
একইভাবে অন্যান্য মেঘগুলির নম্বর দিন
এখন মেঘ ৪ নির্বাচন করুন এবং সূর্যের উপরে রাখুন
এটিকে সূর্যের পিছনে পাঠানোর জন্য কনটেক্সট মেনুর জন্য মেঘ এর উপর ডান ক্লিক করুন
আরেঞ্জ নির্বাচন করুন এবং সেন্ড ব্যাকওয়ার্ড ক্লিক করুন
মেঘ ৪ এখন সূর্যের পিছনে চলে গেছে
সেন্ড ব্যাকওয়ার্ড একটি বস্তুকে বর্তমান স্তর থেকে এক স্তর পিছনে পাঠায়
এখন মেঘ ৩ নির্বাচন করুন এবং সূর্যের উপরে রাখুন
কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন আরেঞ্জ ক্লিক করুন এবং সেন্ড টো ব্যাক নির্বাচন করুন
মেঘ ৩ এখন সূর্য এবং মেঘ ৪ এর দুটোরই পিছনে চলে গেছে
সেন্ড টো ব্যাক একটা বস্তুকে শেষ স্তর এ পাঠায়
এখন স্লাইড এর মতন দেখাতে করে মেঘগুলি সাজানো সহজ হয়ে গেছে
মেঘ ৪ নির্বাচন করুন কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন আরেঞ্জ ক্লিক করুন এবং ব্রিং টো ফ্রন্ট নির্বাচন করুন
ব্রিং টো ফ্রন্ট একটা বস্তুকে প্রথম স্তরে আনে
তারপর মেঘ ৩ নির্বাচন করুন কনটেক্সট মেনুর জন্য ডানদিকের বাটন ক্লিক করুন আরেঞ্জ এবং ব্রিং ফরওয়ার্ড ক্লিক করুন
ব্রিং ফরওয়ার্ড একটি বস্তুকে এক স্তর এগিয়ে আনে
এখন মেঘ ২ নির্বাচন করুন এবং মেঘ ১ এর ওপরে রাখুন
স্লাইড এ দেখানো আছে তেমনভাবে মেঘগুলি সাজানো হয়ে গেছে
পরবর্তী মেঘ এর সংখ্যা মুছে ফেলা যাক
এই কাজের জন্য মেঘ এর উপর ডবল ক্লিক করুন তারপর নম্বর নির্বাচন করুন তারপর সংখ্যাটি নির্বাচন করুন এবং কীবোর্ডের মুছুন কী টিপুন
এই নিয়োগের জন্য এখানে টিউটোরিয়াল এর বিরাম
একটি বর্গাকার একটি তারকা একটি বৃত্ত আঁকুন এবং এখানে যেমন দেখা যাচ্ছে তেমনভাবে বসান
প্রতিটি বস্তু নির্বাচন করুন এবং মেনু থেকে প্রতিটি বিকল্প ব্যবস্থা প্রয়োগ করুন
লক্ষ্য করুন প্রতিটি বিকল্পের জন্য কিভাবে বস্তুগুলির অবস্থান পরিবর্তিত হয়
এখন বস্তুগুলিকে স্লাইড এর মত করে বসান এবং ব্রিং টো ফ্রন্ট এবং সেন্ড টো ব্যাক বিকল্প দুটি নির্বাচন করুন
এরপর এই স্লাইড এ যেমন দেখানো আছে সেইমত এই জল চক্র চিত্রটিতে গাছ যোগ করা যাক
আমরা একটি গাছ আঁকতে একটি ব্লক তীর এবং একটি এক্সপ্লোশন ব্যবহার করব
আমাদের এই ড্র ফাইলে একটি নতুন পৃষ্ঠা যোগ করা যাক ইনসার্ট স্লাইড এ ক্লিক করুন
এটি একটি নতুন পাতা আমাদের ফাইল যুক্ত করবে
গাছ এর কান্ড আঁকার জন্য অঙ্কন টুলবার থেকে ব্লক তীরচিহ্নগুলি নির্বাচন করুন
ছোট কালো ত্রিভুজ এর উপর ক্লিক করে উপলব্ধ আকারগুলি দেখুন এবং নির্বাচন করুন স্প্লিট অ্যারো
পাতার উপর কার্সারটি রাখুন বাম মাউস বোতাম ধরে রেখে নীচে ও পাশে টানুন
আপনি গাছের একটি কান্ড ও দুটি শাখা অঙ্কন করেছেন
এখন গাছের পাতা যোগ করা যাক
অঙ্কন টুলবার থেকে তারা নির্বাচন করুন
তারপর পাশের ছোট কালো ত্রিভূজ এ ক্লিক করুন এবং নির্বাচন করুন এক্সপ্লোশন এখন ড্র পৃষ্ঠায় যান কার্সারটি কে তীর এর বাম শাখায় রাখুন বাম মাউস বোতাম ধরে রাখুন এবং আকৃতিটি আঁকার জন্য বামদিকে টানুন
গাছ এ পাতা যোগ হয়ে গেছে160
এখন গাছের ডান শাখায় এই আকৃতিটির প্রতিলিপি করা যাক
আকৃতিটি নির্বাচন করুন
কীবোর্ড এ কপি করার জন্য Ctrl ও C কী দুটি টিপুন
তারপর পেস্ট করার জন্য Ctrl ও V কী দুটি টিপুন
এখন এই আকৃতিটিকে গাছ এর ডান শাখায় সরিয়ে নিয়ে যান
আমরা একটি গাছ অঙ্কন করেছি160
এবার গাছটি নির্বাচন করুন এবং নীচে নিয়ে আসুন
শুধু কান্ড টিই নিচে চলে আসছে পাতাগুলি না160
এখানে গাছের কান্ড এবং পাতাগুলিকে দুটি পৃথক বস্তু হিসাবে গণ্য করা হচ্ছে
চলুন গাছের কান্ডটি যেখানে ছিল সেখানেই নিয়ে যাই
চলুন শেখা যাক কিভাবে গাছের কান্ড এবং পাতাগুলিকে একটি দলে একক ভাবে রাখা যায়
একটি দলে কোন পরিবর্তন করলে দলের সব বস্তু একসাথে পরিবর্তিত হয়
প্রথমে পাতার উপর ক্লিক করুন যাতে কোন বস্তু নির্বাচিত না থাকে
তারপর অঙ্কন টুলবার থেকে সিলেক্ট ক্লিক করুন
কার্সার পৃষ্ঠায় নিয়ে যান এবং পৃষ্ঠাতে ক্লিক করুন
এখন বাম মাউসের বোতাম টিপুন এবং টানুন যাতে সমস্ত বস্তু নির্বাচিত হয়ে যায়
আপনি একটি বিন্দুযুক্ত আয়তক্ষেত্র দেখতে পাচ্ছেন
নিশ্চিত করুন গাছের সব অংশই যেন এই আয়তক্ষেত্রের মধ্যে থাকে
অথবা আপনি এক অথবা একাধিক বস্তু নির্বাচন করতে Shift কী টিপে তারপর প্রতিটি বস্তুর উপর ক্লিক করতে পারেন
কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন এবং গ্রুপ নির্বাচন করুন
এখন গাছ এর মধ্যে কোনো বস্তুর উপর ক্লিক করুন
হ্যান্ডলগুলি প্রদর্শিত হচ্ছে যেন তারা একটি বস্তুরই অংশ
এই বস্তুগুলিকে এখন একক বস্তু হিসাবে গন্য করা হয়
এগুলিকে দলমুক্ত করে পৃথক বস্তু করতে গাছটি নির্বাচিত করুন এবং ডান ক্লিক করে আনগ্রুপ নির্বাচন করুন
এখন বস্তুগুলি দলমুক্ত হয়ে গেছে
তাদের তিনটি পৃথক বস্তু হিসাবে গণ্য করা হচ্ছে
চলুন আবার তাদের দলবদ্ধ করা যাক
Shift কী টিপে বস্তুগুলিকে পরপর নির্বাচন করুন
ডান ক্লিক করে নির্বাচন করুন গ্রুপ
এবার গাছটিকে প্রথম পৃষ্ঠায় কপি করে নিয়ে যাওয়া যাক
তাই কপি করতে Ctrl ও C টিপুন প্রথম পৃষ্ঠায় যান পেস্ট করার জন্য Ctrl ও V টিপুন
এখন যদি আমরা দল এর মধ্যে একটি একক বস্তুকে পরিবর্তন করতে চাই তাহলে আমরা কি করব160
আমি এর একটি সহজ উপায় দেখাবো যাতে বস্তুগুলি দলমুক্ত এবং দলবদ্ধ করার প্রয়োজন না হয়
কনটেক্সট মেনুর জন্য ডান ক্লিক করুন
এন্টার গ্রুপ নির্বাচন করুন
লক্ষ্য করুন দল এর বাইরের কোনো বস্তুরই এখন কার্যক্ষম নেই
শুধু দল এর মধ্যের বস্তুগুলিকে সম্পাদনা করা যাবে
উদাহরণস্বরূপ আমরা গাছের ডান দিকের পাতা নির্বাচন করবো এবং আকার হ্রাস করবো
পূর্বাবস্থায় ফিরে যাওয়ার জন্য Ctrl Z টিপুন
এখন আমাদের গাছের আকার ছোট করতে হবে যাতে সেটি জলচক্র চিত্রে ধরে যায়
তাই দল এর সম্পাদনা মোড থেকে প্রস্থান করতে হবে
দল থেকে প্রস্থান করতে কার্সারটি পৃষ্ঠায় রাখুন এবং ডান ক্লিক করে নির্বাচন করুন এক্সিট গ্রুপ আমরা এখন দল এর সম্পাদনা মোড এর বাইরে আছি
গাছটি নির্বাচন করুন এবং কার্সারটি নীচে ডান দিকের হাতলের উপর রাখুন
কার্সারটির এখন তীরচিহ্ন এ পরিবর্তিত হয়ে গেছে
তীরটিকে ভেতরে টেনে আনুন
আমরা সম্পূর্ণ গাছের আকার ছোট করেছি160
এই ছবিতে আরো তিনটি গাছ যোগ করা যাক
গাছ নির্বাচন করুন এবং ctrl এবং C টিপে কপি করুন এবং তিনবার Ctrl ও V টিপে তিনবার পেস্ট করুন
এর দ্বারা গাছের তিনটি প্রতিলিপি তৈরী করা হয়েছে
এখন তাদের পছন্দসই অবস্থানে স্থানান্তরিত করা যাক
সব গাছের জন্য এই ধাপটি পুনরায় করুন
মনে রাখবেন প্রতিটি গাছ তিনটি বস্তু দিয়ে তৈরি করা হয়
প্রতিটি গাছ নিজেই একটি দল
আমরা বস্তুগুলির ও দল তৈরি করেছি
এখন এই অঙ্কনে জলাধার যোগ করা যাক
জল বোঝানোর জন্য আমরা আয়তক্ষেত্রের পাশে ছোট কালো ত্রিভুজ যোগ করবো তারপর একটি বক্ররেখা যোগ করা হবে
একটি ত্রিভুজ আঁকার জন্য অঙ্কন টুলবার থেকে বেসিক শেপস নির্বাচন করুন
ছোট কালো ত্রিভুজ এ ক্লিক করুন এবং সমকোণী ত্রিভুজ নির্বাচন করুন
এটি আঁকুন এবং আয়তক্ষেত্রের পাশে স্থাপন করুন
এখন জল এর গতি বোঝাতে রং দিয়ে পূর্ণ একটি বক্ররেখা আঁকুন
অঙ্কন টুলবার থেকে কার্ভ নির্বাচন করুন এখন ফ্রিফর্ম লাইন ক্লিক করুন ও ফিল ক্লিক করুন
তারপর ত্রিভুজ এর উপর কার্সারটি রাখুন এবং মাউস এর বাম বাটন ধরে রেখে নীচে টেনে আনুন
এই বক্ররেখাটিকে একটু পরিবর্তন করা যাক যাতে ওটি প্রবহমান জল এর মত দেখায়
ত্রিভুজ এবং বক্ররেখা একসঙ্গে জল সৃষ্টি করছে তাই তাদের একটি বস্তু হিসাবে দলবদ্ধ করুন
অঙ্কন টুলবার থেকে সিলেক্ট ক্লিক করুন
তারপর কার্সারকে পৃষ্ঠায় নিয়ে যান মাউসের বাম বোতাম টিপুন এবং ত্রিভুজ এবং বক্ররেখাকে আবরণ করে টেনে আনুন
ডান ক্লিক করুন এবং গ্রুপ নির্বাচন করুন
এখন আমরা ওয়াটার সাইকেল এর কিছু মৌলিক রূপরেখা তৈরি করেছি
এখানে আপনার জন্য একটি অনুশীলনী আছে
আপনি নিজেই এই ছবি তৈরি করুন
এখানেই লিব্রিঅফিস ড্র এর এই টিউটোরিয়ালটি সমাপ্ত হল
এই টিউটোরিয়ালটিতে আপনারা বস্তু নিয়ে কিছু মৌলিক কাজ শিখেছেন
আপনারা শিখেছেন বস্তুকে কাটা কপি পেস্ট করা
হ্যান্ডলগুলি ব্যবহার করে বস্তুর আকার পুনরায় পরিবর্তন করা
বস্তু সুসজ্জিত দলবদ্ধ এবং দলমুক্ত করা
একটি দলের বস্তুগুলিকে আলাদা করে সম্পাদনা করা
একটি দলের বস্তুগুলিকে সরান
নিম্নলিখিত লিঙ্কে উপলব্ধ ভিডিও টি দেখুন
এটি কথ্য টিউটোরিয়াল প্রকল্পটিকে সারসংক্ষেপে বোঝায়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
কথ্য টিউটোরিয়াল প্রকল্প দল কথ্য টিউটোরিয়াল গুলি ব্যবহার করে কর্মশালা সঞ্চালন করে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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই লিঙ্কে প্রাপ্তিসাধ্য
httpspoken tutorialorgNMEICT Intro এই টিউটোরিয়াল এ অংশগ্রহন করার জন্য ধন্যবাদ
শুভবিদায়